এবং পেছনে ফ্রিজ নানা ধরনের বতুল। তারপরে চা তৈরি--

এটি একটি সুন্দর জায়গা যেটিকে খুব সুন্দর ভাবে সাজানো--

তাদের হাতে নানা ধরনের প্লেট জায়গাটি খুব সুন্দর ভাবে সাজানো ওপরে নানা ধরনের আলো জ্বলছে।